এবং বাইরে দিয়েও একটা লোক যাচ্ছে দেখা যাচ্ছে।

এবং একটা ভদ্রমহিলা তিনি গান গাইছেন এবং আরেকটা ভদ্রমহিলা পাশে তিনি বিনা বাজাচ্ছেন দেখতে পা --

এটা হচ্ছে অনেক রকম মাছ বড় বড় মাছ দেখতে পাওয়া যাচ্ছে রাখা আছে।

এবং এ_টি_এম টার নিচে আরো অনেক দোকান আছে দুই একটা।

এবং এই দোকানটা বেশি বড় ও না বেশি ছোট ও না দোকানটার সামনে একটা মোটরসাইকেল দেখতে পারছি দাঁড় করানো আছে।

এবং রাস্তার উপর দিয়ে অনেকগুলো রিক্সা সাইকেল যাচ্ছে দেখা যাচ্ছে রাস্তার এ এদিকে সাইড এ --

উপরে একটা পোস্টার ও লাগানো আছে সেখানে দোকান টার সামনে একটা সাইকেল ও দাঁড় করানো আছে।

অনেক ছেলে ছেলে অনেকগুলো ছেলে যারা ক্রিকেট খেলছে এবং দেখে মনে হচ্ছে এটা শীতকাল।

দেখে মনে হচ্ছে ঠাকুর ভাষণ বিসর্জন যাচ্ছে এবং অনেকগুলো ভদ্রমহিলা কে ঠাকুরের পায়েতে প্রণাম করতে দেখতে পাওয়া --

আমরা একটা বড় মাঠ দেখতে পাচ্ছি।

লিখে সবাইকে পড়াচ্ছে এবং ক্লাসরুম টার মধ্যে --

এবং সামনে দিয়ে একটা লোক হেলমেট পরে হেটেও আসছে দেখতে পা --